ছোতো হোতেল এখানে টিফিন বাত--

এবং এ মন্দিরের চারিদিকে ছোতো ছোতো গাস দেখা যাইতাসে।

এখানে লেখা আছে উপরে।

সেকশন ফিফটি থ্রী আর ওপরে বোর্ড লেগা আছে।

এবং এখানে সিমেনের বস্তা অনেক ধরনের আছে যেমন সবুজ আর ছাদা কালারের আর--

এবং এদিকে ডান সাইডে দেখা যাইতাসে--

এখানে ফোতো -ও রয়েছে অনেক ধরনের ফোতো এখানে রয়েছে ঝুমকায় --

এখানে জিনিস দেখা যাইতাসে আর এ জিনিস দিয়ে--

হোয়াইট কালার আর পিঙ্ক কালার ।

এই রুমতা দেকে মনে হইতাসে এইতা একটা--

আর এই ফার্কের উম ভিতরে অনেক-দি স্টুডেন্ট আর মহিলা আর দেখাইতাসে।

জিনিসও অনেক তরনের আছে এখানে।

এর দোকানের ভিতরে অনেকটি জিনিস দেখা যাইতাসে যেমন--

এর বাম সাইডে দেত আছে যে একতা চপ্পলের দোকানো।

বটল এখানে দেখা যাইতাসে।

এখানে দেখা যাইতেছে একটা ঘড়ি আছে আর ডাইন ডাইনদিকে আর বাইমদিকে দুটা বোর্ড লাগানো আছে।

রাস্তা দিয়া হাতিয়া যাইতাসে আর এইতা দেখে মনে হইতাসে--

চুলটি সুন্দর করার জন্য এবং এখানে আয়না আর অনেক ধরনের--

এখানে একটি দোকান দেকা যাইতাসে এবং এই দোকানে দুইজন--

বড় বড় বিল্ডিং দেখা যাই দেখা যাইতাসে রেড কালারের আর--

মনে হইতাসে এটা কোন একটা--

মনে হয় এখানে অনেকজন মানুছ রয়েছে যারা এখানে খেলাধুলা--

ওয়ার জন্য এটি সাজানো হয়েছে অনেকটি বেলুন দিয়ে।